বিয়ে ওরা বিয়ের জন্য প্রস্তুত ওর তো দেখতে দেখতে বিয়ে চলে এলো বিয়ের জন্য বিয়ের জন্য প্রস্তুত শুরু হয় গেলাম হ্যাঁ এবার শান্ত ভাবে বিয়ে করতে যাবো হবে সকাল না ভোর বেলায় উঠতে হবে উঠে তারপরে নিশি জল আন্তে হয় তার পর ধর ভোর বেলা উঠে ওটা কে চিরে মাখা খেতে হয় ভোর বেলায় যা খেয়ে নিতে পারবে সারাদিন কিছু খেতে নেই খাবে না খিদে খিদে তে তালে এক পরের দিনে দশ খেয়ে নেবে আমি অতো খেতে পারি না সারা দিন উপোস করে এই কোনো দিন মহাদেবের জন্য উপোস করিনি উপোস করতে হবে এই ইয়ে হয় আমাদের এখানে সেই আকন্দ ফুলের মালা করবে মালা পড়াতে হবে মালা তো পড়বি

প্যান্ডেল ম্যান্ডেলা হয় গিয়েছে বর্ধমানের মধ্যে এখন থেকে একটা বাড়িতে আনলো আমরা সকাবেলা চলে এসেছি তারপর সবাই কাকু কাকিমার সব গাড়ি করে আসছে

হম নিশি জল নিয়ে আসবে তোমার নিয়ে গিয়েছে আমাদের জামাই নিশি জল নিয়ে আসবে

আমাদের এই যে

হম ও তার পরে গায়ে হলুদ আসবে হম তাহলে তো ভালো দিনে পাচ্ছে

গায়ে হলুদে আমাদের জামাই তারপরে ওর বোন থেকে গৌরব তার পরে আর সবাই গাড়িতে উঠলো গাড়িতে যাওয়ার পরে ওই গাড়িটা তোমাকে দেখে শুনে সব কিছু দিয়ে ওই গাড়িটা আবার ফিরে এলো ওই গাড়িটা আবার ফিরে এলো কি সেই বর বরের ইয়েতে মানে বর গাড়ি সাজানো হবে হম ওই গাড়িটা বিকালে সাজানো হবে ওই গাড়িটা বিকালে সাজানো হবে আর আর আনন্দ হচ্ছে বাজনার মাঝে নাচছি পুরো গ্রাম ঘুরে এসেছে

হম বাড়ির সব এখানে যত গুলো ঠাকুর বাড়ি আছে সব ঠাকুর বাড়ি ঘুরলাম ঘুরে নাচতে নাচতে গোটা গ্রাম একেবারে নেচে নিলাম হম বিয়ে বিয়ের বিয়ে টিয়ের সমস্ত কিছু আয়োজন এখন পাকা হয় গেল বিয়ের সমস্ত কিছুই সব হেব্বি হয় গিয়েছে আমার গায়ের হলুদ লাগিয়ে দিয়ে তোমার কাছে পাঠানো হলো যে হলুদ ছুঁইয়ে এসেছে ছিল তখন আবার photo shoot হচ্ছিলো তখন photo shoot করছিলাম তারপর এলাম দেখা হলো ওদের সঙ্গে চললাম গিয়ে আবার গায়ে হলুদে বসলাম তোমাদের শাড়িটা খুব সুন্দর ছিল গায়ে হলুদের পড়লাম পরে গায়ে হলুদ হলো তার পরে আবার বিয়ের জন্যে সাজা রাতে চান তন্ হলো তখন আবার একটু কি খায় খির খায় সেই সময় তা আবার খাওয়ায় সেই সময় তা খির খাবে বরের বাড়ি থেকে মিষ্টি আসবে মিষ্টি গুলো খাওয়া হবে সমস্ত কিছু হয় যাওয়ার পরে সমস্ত কিছু হয় গেল গিয়ে বিয়ে টিয়ের সমস্ত তোমাদের ওই গাড়িতে যেটা হলো সাজানো হলো রাত্রে বেলা বিয়ের program ধরো বিয়ে করতে যাবো আমাদের বড়ো একটা volvo bus করা হয়েছিল সে volvo bus টা সেটা নাহলে গ্রাম থেকে গ্রামে যাবো তো গ্রাম বর্ধমান থেকে আমাদের গ্রামে উঠলো অনেক লোকজন উঠলো গ্রামে গ্রামের লোকজন উঠেছে সেই গ্রাম তা আবার ওখানে তোমাদের আমাদের গ্রাম হয়ে সময় মণ্ডপে আবার পৌঁছবে সব প্যান্ডেল দিয়ে ঘেরা হয়েছে বলে অনেক তা যায়গা অনেকটা মানে দাড় gate এর সামনে

তোমাদের বরের গাড়ি তা সেখানে বড়ো light এর gate করেছে ওটা কে light এর subway বলে না তা ঐভাবে তৈরী করা হয়ছে সমস্ত গ্রাম টা রোদ্দুরে ঘুরলে গিয়ে হম ঘুরে ঘুরে দেখে নিয়েছি বিয়ের দিন টুকু যখন মানে বসে থাকবো তখন তো আর দেখতে পাবো না